এটাতে অনেক গুলো | গাছ লাগা আছে ।

একটা অনেক বড় গেট লাগা আছে | একটা পাশে অনেক মূর্তির ও পাশে অনেক গুলো গাছ লাগা আছে।

এটাতে অনেকগুলো গামলা ত্রিপল রাখা আছে | এটাতে অনেকগুলো লাইট লাগা আ--